হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। timing টা হ্যাঁ কারণ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু টা~ সময়টা inform করে দিলি যে এইদিন এইসময় class টা হবে আর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে আয় এই সপ্তায় তুই, অ্যা শনিবারে আয় না, আজকে তো বৃহস্পতিবার, তুই শনিবারে আয়। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি উনাকে বলে দিচ্ছি ঐ Arts teacher কে আসতে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখলাম

, নমস্কার দর্শক বন্ধু অনেকেই আমার ই english best selling এর বাংলা version অনেক দিনা ধরেই প্রচুর youtube comments এবং অনেক জায়গায় request করছিলেন এবং আজ happy to say যে এখন সেই bengali version book টিকে finally release করেছে মনে রাখবেন এই বইটি আমার ই english বই how to avoid loss and earn consistantly in the stock market যেটি amazon indian best sell এর তারই বাংলা অনুবাদ এবং বইটি english version সেটি দুই হাজার পনেরো সালে launch করেছিল এবং আজ সেটি amazon india best seller এবং ভারতীয় author দের বইগুলি লেখার মধ্যে আজও সেই english version কিন্তু highest rated book সুতারং তারই যখন বাংলা versionbengali version আমি launch করেছি আমি sure যে এই bengali version থেকে আপনি সহজ বাংলায় অনেক কিছু জিনিস শিখতে পারবেন এবং এই video তে আমরা সেগুলোই বলবো যে কি কি জিনিস আপনি বইটির মাধ্যমে বইটি পরে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 binding page যদি আপনি english version বা বাংলা version তা অন্য মানে english version এর যদি কোনো বই কিনে থাকেন তার page কি হলো তাহলে সেই book টি কিন্তু updated নয় তারমধ্যে সমস্ত contained পাবেন না সেগুলি আপনি যেখান থেকেই কিনুন না কেনো RETURM করে দিন original book সবসময় মাথায় রাখবেন white colour এর page এবং কেন original book দরকার যাতে তাতেও আপনি updated এবং latest সম্পূর্ণ তথ্য আপনি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 এই বই এর listing এর পশে যে seller name সেটা যদি sold by pol acid লেখা থাকে তারমানে সেটা original bookflipkart এ তাই এখানে seller name যে round দেওয়া করা আছে সেটা যদি পল acid আমাদের company র নাম দেখতে পারেন তাহলে আপনি original বই টি কিন্তু পাচ্ছেন অন্য কোনো ভাবে কিনলে কিন্তু original book আপনি নাও পেতে পারেন almost পাবেন না ওই yellow colour এর page যদি আপনি তাহলে ভেবে রাখবেন যে ওতে কিন্তু contained কিন্তু সমস্ত নেই চলুন এবার দেখে নিয়ে যে এই বইটি থেকে আপনি কি কি সহজ বাংলায় শিখতে পারবেন প্রথমেই বলে নিই যে এই english version টি যখন আমরা বাঙ্গালী তে অনুবাদ করেছি খুবই কষ্টকর এবং এই কারণের জন্যই যে বাংলাদেশ এ share বাজারের ওপর লেখা কোনো ভালো বই market এ নেই কারণ অনেক জিনিস প্রথমত bengali তে অনুবাদ নিশ্চয় it is very tuff এবং অনেক term রয়েছে আপনি প্রচুর english কারণ ও খুঁজে পাবেন যেমন ধরুন future and optionshare holing titan বা ধরুন intradi trading এগোলো এমন এগুলোর কোনো বাংলা হয়না কারণ আপনি যদি share holding বা আরো ই return on equityreturn on equity আপনি যেখানে দেখবেন মানে financials companyfinancials এ দেখবেন বা website এ দেখবেন সেটা return on equity english turn এই লেখা থাকে আমি return on equity র যদি বাংলা করি প্রথমত আপনি বুঝতে পারবেন না এবং ওই বাংলা ভার্স বাংলাটার কিন্তু কোনো financial কিছুতে পাবেন না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

যে দু হাজার দশ সল্ থেকে প্রচুর মানে share বাজার এর কথা বলেছি আলোচনা করেছি তাদের email পাই প্রচুর তো সেখানে যে যতরকম stress যতরকম ভুল মানে share বাজারের সাধারণ d d o কারীরা করে এবং যার জন্য লোকসান হয় সমস্ত কিছুকে কিন্তু তুলে ধরেছি

মানুষ আমরা বলি যে মানুষ নিজেদের ভুল থেকে শিখতে হয় কিন্তু share বাজার এমন একটা জায়গা যে আপনি নিজে যদি সমস্ত share বাজারের ভুল গুলো করে ফেলেন তাহলে দেখবেন আপনার দশ কুড়ি বছর সময় চলে গেলেও huge পরিমান অর্থ নষ্ট হয়ে গেলো সেটা না করে share বাজার এ আপনার নিজের ভুল ছাড়াও অন্যের ভুল থেকে শেখাটা খুবই দরকার তাই এই প্রথম অধ্যায় যে সমস্ত রকমের যে general ভুল বা mistake মানূষ করে থাকে যার জন্য share বাজার এ লোকসান হয় সেই জিনিসগুলিকে সহজ বাংলায় বলা হয়েছে যাতে সেই ভুল গুলো আপনি না করেন দ্বিতীয় অধ্যায়ে বলা রয়েছে যে share বাজার কি সত্যি ঝুঁকিপূন্ন মানে share এর video বা আমরা সকলেই মানে মুখে শুনেছি share বাজারের video খুবই ঝুঁকি পুন্য সেখান থেকে দূরে থাকায় ভালো কিন্তু ঝুঁকি টা কোথায় আছে কখন আসে সেটা আপনাকে বোঝাটা দরকার মানে অনেকটা ব্যাপারটা হলো সেই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো যে ধরুন আমি কোলকাতা শহরেই খালি গাড়ি চালিয়েছি বিগত এক বছর দু বছর ধরে তিন বছর হলো গাড়ি চালানো শিখেছি আমার কাছে আজকে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় accident হতে পারে কিন্তু যেই মানুষটি জন্মেছেন পাহাড়ে গাড়ি চালানো শিখেছে পাহাড়ি রাস্তায় তারকাছে কিন্তু সেটি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাপার নয় সেই কারণেই share বাজারে exact ঝুঁকি তা কোথায় কি কি করলে আপনি সেই ঝুঁকি এড়িয়ে যেতে পারবেন rix এড়িয়ে যেতে পারবেন সেই সমস্ত জিনিস ই discuss করা হয়েছে দ্বিতীয় chapter এ তিন নম্বর chapter আমরা যেটা বলেছি যে ভালো share খুঁজে পাওয়া প্রথম ধাপ মনে রাখেবন share বাজার পাঁচ হাজার এর উপরে company রয়েছে পাঁচ হাজারের company বা একটা একটা company এর প্রায় একশো দেড়শো করে প্যারামিটারে আছে যদি তর্ balance sheet দেখেন বা profit and loss statement দেখেন recouse দেখেন যাই দেখুক মা কেন প্রচুর পারমিটের প্রচুর তথ্য আপনি যে ভাবেই analycis করুন না কেন share বাজার এ huge তথ্য huge information

খুবই সহজ বাংলায় যে exact খুব সহজ জিনিস দুটো তিনটে জিনিস দেখে আপনি কি করে এই পাঁচ হাজার company এর মধ্যে থেকে ভালো share গুলিকে choose করতে পারবেন সেইজিনিসি বলা হয়েছে তিন নম্বর chapter এ চার নম্বর চতুর্থ অধ্যায় আমরা শিখবো management মুল্লায়ন করার খুব সহজ উপায় management কিন্তু মালিক পক্ষ যদি খারাপ হয় তাহলে সেই share থেকে কিন্তু কোনো return কিন্তু আসে না একটুকু common exampleg enter prise

খুবই popular channel মানে বাংলা channel এর মধ্যে top scene এর মধ্যে জি বাংলা আছে হিন্দি cinema এর মধ্যে top তিন চার মধ্যে জি cinema আছে খুবই profitable খুবই ভালো business কিন্তু তা সত্ত্বেও মালিক কক্ষ কিন্তু খুব একটা ভালো ছিল নোই সেই কারণে the zee enter prise এই সমস্ত share এ যারা ধরো দশ চোদ্দ পনেরো বা বিগত তিন চার পাঁচ বছরে যারাই video করেছো না কেন তারা কিন্তু প্রচুর লোকসান হয়েসে সুতরাং খুব ভালো ব্যবসা চেনাটাই বড়ো কথা নয় Share বাজার এ মুনাফার জন্য আপনাকে ভালো management Fixed করতে হবে

ততো দিন কিন্তু infosys return খুব ভালো দিয়েছিলো অন্যান্য Share এর তুলনায় অন্যান্য I. T company এর তুলনায় তারপর N. R. মুরথি resign করেছেন এখন আর উনি নেই বিগত তিন চার ব্যাপারটা আলাদা কিন্তু এখানে যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে যে business যে ব্যবসা যেমন দুটো ব্যবসা একই রকম তো একই রকম দুটোর ব্যবসার মধ্যে যার management মালিক পক্ষ ভালো যার মালিক পক্ষ সেই Share কিন্তু আপনাকে বেশি Return দেবে এই মালিক পক্ষ Analysis করার কি কি সহজ উপায় আছে আপনি obesely আমি বলিনি যে chapter এ যে আপনি সেই Company তে Visit করুন তো ঘরে বসে সহজ উপায় আপনি কিভাবে মালিক পক্ষের বিশ্লেষণ করতে পারবেন সেই বিষয়ে বলা আছে কিন্তু চার নম্বর chapter এ fifth chapter পঞ্চম chapter এ বলা আছে valuation এবং কেন এটি খুব গুরুত্ব পূর্ণ মনে রাখবেন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 কিন্তু দুহাজার সালে Dot com bubble এর সময় যারা infosys share টি কিনেছিলো তারা কিন্তু পরবর্তী আট নয় দশ বছরেও সেই Return কিন্তু পাইনি তো তেমনি আপনাকে ভালো Share ভালো Management বিচার করলেই হবে না তার সঙ্গে আপনাকে valuation যে সেই Share টি যে সেই এর দাম যেখানে পাওয়া যাচ্ছে সেটি কেমন মানে সেই valuation টা reasonable না expensive না কি সেইটার উপরেও কিন্তু Depend করছে একই Share হয়তো আমি Invest করলাম তার থেকে Huge profit আপনি invest করলেন Loss কারণ আপনি হয়তো Invest করেছেন অনেক বাসি দামের But বেশি দাম মানে কি সেই জিনিস সহজ বাংলায় এই valuation Chapter টির মধ্যে আপনি পেয়ে যাবেন Sixth chapter ছ নম্বর chapter এ আমরা discuss করেছি যে কখন Share কিনবেন এবং কখনই বা বিক্রি করবেন এখানে সূচিপত্র প্রথমেই আপনি সেই সমস্ত কিছু পেয়ে যাবেন তো কখন বিক্রি করবেন কখন কিনবেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যাপারটা দেখুন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 Plus আরো অনেক কিছু misconception রা রয়েছে যেগুলো এইখানে আমরা clear করেছি যেমন অনেকেই ভাবে যে দশটাকা পনেরো টাকা কুড়ি টাকা Share হয়তো খুবই সস্তা কিন্তু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

সুতরাং দাম দাম হলো একটি সংখ্যা মাত্র দামের উপর Depend করে না যে একটি Share ভালো না খারাপ সস্তা না দামি মানে আপনার কাছে যদি দশহাজার টাকা থাকে আপনি দশহাজার টাকার একটা Share ও কিনতে পারেন আবার দশহাজার টাকার এক টাকা দামের দশহাজার খানা Share ও কিনতে পারেন কিন্তু এই আপনি দশহাজার খানা কিনলেও আপনার তো একদম End of the day percentage terms এ কত Profit সেটা Matter করে তো সুতরাং এইরকম অনেক ধরণের ভুল ধারণা অনেক ছোট খাটো জিনিস কিন্তু আমরা এই Chaptar এ আলোচনা করেছি তার পরবর্তী Chaptar আমরা এইখানে বলেছি যে share বাজার এ লোকসান এড়াতে যে dos & don'ts অনেক জিনিস যেগুলো মানুষ করে যেগুলো মানুষ কিছু করবেন না একটা জিনিস আমি খুব common example দিচ্ছি অনেক বিনিয়োগ কারীরা করে যে Share টার দাম হয়তো একশো টাকা থেকে পরে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেলো তো বিনিয়োগ কারীরা ভাবে এটা যে একশো থেকে চল্লিশ হয়েগেছে তো আমার আবার খুব তারা তারি একশো হয়েযাবে আমি কিনে ফেলি এই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 আবার যখন সে নব্বই থেকে চল্লিশ টাকায় পরে গেলো তখন অনেকে ভাবলো যে অনেক পরে গেছে এবার কিনে নি কিন্তু সেই চল্লিশ থেকে উপরে কুড়ি পনেরো এইরকম কিন্তু হয়ে গেছিলো তো মানে হয় একটু Share এর দাম পড়েছে মানে এই না যে সেই সমস্ত Share আবার ঘুরে দাঁড়াবে Share বাজার এ যখন Market এ crash হয় যখন Market এ collection হয় তখন বেশিরভাগ Share এরই পতন হয়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 তারা কিন্তু আরো দিনের পর দিন পতন হতেই থাকে তো আপনি যদি ইটা ভাবে কিনেন যে বা এই Share তার দাম পাঁচ হাজরা টাকা থেকে এখন দুহাজার হয়ে গেছে সস্তা হয়েগেছে কিনে নি খুব বোরো ভুল করবেন এরকম আরো অনেক জিনিস কি করবেন কি করবেন না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 অনেকেই বলে মানে অনেকেই ভুলভাল বলে যে share বাজার এ আমার tips follow করুন খুব তাড়াতাড়ি income করতে পারবেন সবসময় মাথায় রাখবেন যে income করার কোনো পথই সোজা নয় যদি সহজ হতো তাহলে পৃথিবীতে কোনো গরিব মানুষ থাকতো না টি ওই ঠিক formula কোনো shortcut নয় কিন্তু আপনারা ধরুন hopefully এর ওর কোথায় কোনো share কিনেছেন বা নিজের analycise এ কিছু কিনেছেন তো তাড়াতাড়ি আপনি দুই মিনিটের মধ্যে কি কি দেখে সেটা judge করতে পারবেন যে share টি ভালো না খারাপ মানে share টার পতন হলো আবার সেই ঘুরে দাঁড়াবে কি ঘুরে দাঁড়াবে না সেই জিনিস পেলে মানে আপনি quick formula ই plus এই যে পাঁচ হাজার company গুলোর মধ্যে থেকে কি কি paramiter দিয়ে আপনি short list করে কিভাবে তাড়াতড়ি আপনি research করে আপনি সেরা share বিনিয়োমের জন্য খুঁজে পাবেন সেই জিনিসই বলা আছে এখানে ওই formula র chapter যেটি কিন্তু বিনোয়েড কারীদের জন্য খুবই helpful english বইতে আমরা যেটা feedback পেয়েছিলাম এখানেও সেটা obviously হতে চলেছে তবে হ্যাঁ এই formula ওই chapter টি পুরো বইটি পড়ার পর ই পড়লে আপনি কিছু benefit পাবেন

সেই সমস্ত question এর প্রশ্ন উত্তর আমরা discuss করেছি তো এই হলো মোটা মতি বইটি থেকে আপনি কি শিখতে পারবেন এবং আমি আবার বলছি যেহুতু english best spelling বই এর review খুব ভালো প্রচুর মানুষ প্রচুর কিছু শিখেছেন এবং তাই আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে বাংলা বই থেকেও আপনার অনেক কিছু অনেক অন্যান্য তথ্য share বাজার এ নিয়ে শিখতে পারেন এবং আপনি share বাজার এ নতুন হোক বা পুরোনো হোক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 এবং যারা এখনো কেনেনি তারা amazon বা flipkart এ আপনি amazon এর link বা flipkart এর link ই video description এ পেয়ে যাবেন সেখান থেকে যেমন বললাম যে pol acid এই seller নাম দেখে original বইটি order করে ফেলুন আমি নিশ্চিত

সারাজীবন obviously আপনাকে খালি বইটি পড়লেই চলবে না বার বার পরে সেটিকে apply করতে হবে আবার বলছি share বাজার এ উপার্জন করাটা কিন্তু অতটাও সহজ নয়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 এমন করে হাওয়ায় পাকা ধানের গন্ধ ছাড়ে। স্কুল থেকে আসতে আসতে বাবলা গাছের মাথায় একঝাঁক টিয়াকে দেখতে পায় তনু। স্কুলে কেন সবখানেই যেন সাজো সাজো রূপ। গ্রাম পঞ্চায়েত ভোট একেবারেই সম্ভব। বৃষ্টিতে প্রকৃতিও কথা হচ্ছে, কদিন হলো শহরের আলো এবার গাঁ এর খিড়কি দোড়ে এসে পড়বে। নগেন দত্তেরও ফুরসুত নেই চা খাওয়ার। ধান উঠবে খামারে। থানার বাবুদেরও একদিন খাওয়াতে হবে নেমন্তন্ন করে। রেশনের দোকানটা অনেক কষ্টে হাতে এসে গিয়েছিল। ব্যাটা সুখেন হালদার ব্যাপক ঘুষ দিয়ে কি হয় সংসারে? তোমাকে চোর সাজিয়ে নগেনদাটা কেমন বাগিয়ে নিল রেশন দোকানের প্লটটি। তনুর বাবাও একটা একশো টাকা মাইনে রাখতে গেলে সঙ্গে সঙ্গে পরেশদা বলতে নগেন কাকা এত কেন অজ্ঞান? তনু ঠিক বুঝতে পারে না। তবে তক্কে তক্কে আছে বৈকি। বাবা-মা মানুষটাকে এতো বিশ্বাস করে কেন? তনু বলবে না। অঞ্চল প্রধান হওয়ার জন্যে নগেনদারতো এখন প্রচুর problem আছে। তা লাগুক, তবুও তোমাকে ছাড়বে না নগেন কাকা। দিদির দু ভরি রুপো সেই মূল দেনা সুদে-আসলে একদিন না একদিন তার কিন্তু ফিরেছে। সেদিন ছিল স্কুলের শেষ পরীক্ষা, অঙ্কটা মোটামুটি ভালোই হয়েছে। মনটা তাই অনেকদিন বাদে একটু খুশি খুশি আছে তনুর। ইচ্ছে করেই বাড়ি যাওয়ার সোজা রাস্তাটা চিনি, একেতো পাকা রাস্তায় নেমে পড়ল হঠাৎ। লোকটা তখন স্কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন অঙ্কটা right right হয়েছে তা দেখে নিচ্ছে। চাঁপাকেও আজ ডাকেনি ঝুমুর। এই বেশ মজা। কোথায় যাবে, কি করবে কিছু ঠিক নেই। একলা একলাই গিয়ে পড় হাওয়াও খাওয়া যাবে নতুন রাস্তায়। ছোট থেকেই এই এক নিশা ছিল, মনে আছে সেই নিয়ে দিদির সঙ্গে কত খুনসুটি হতো তনুর । দিদি তাই ছিল ভীষণ ভীতু। সব কথা বাড়িতে এসে বলে দিত মাকে, মা মারতে ছুটতো বুবুকে। কিন্তু ধরতে পারত না। ও তখন হাওয়া। পুকুর পাড় পেড়িয়ে একেবারে হকি খেলার মাঠে। মায়ের হাতে শেষ পর্যন্ত মার খেত দিদি। গাছে উঠে পাখির ডিম পেড়ে আনার দায়ে কতবারই বা~ কতবারই না তনু ওই সাজা পেয়ে মনে আছে একবার একটা ঘুঘু পাখির ডিম সিদ্ধ করে খেতেও গিয়েছিল তনু। সেবারও দিদির জন্যে কেমন জানি হয়ে গিয়েছিল ব্যাপারটা। আহারে বেচারি বুবুর ভীতু ভীতু সেই মুখখানা এখনো বড্ড মনে পড়ে কেন। বুক হু হু করে ডাকতেছে কতদিন পর ভাড়ার থেকে আচার চুরি করে এনেছে বোনের জন্যে। কতবার ধরা পরেও গেছে হাতে-নাতে। দিদি যখন পিটুনি খেয়েছে মায়ের হাতে তনু তখন পগারপাড়। তখন ফড়িং ধরে সুতোয় বেঁধে রাখার জন্য শখ ছিল তনুর। বুঝতে চাইত না। বলতো আহা! ওকে ছেড়ে দে না। ওর মাকে খোঁজে, মা যদি । তনুটা যেন ডাকাত, বলত ধ্যুত। ওর মা নেই। তনু ছাড়ত না। পারলে আরো দুটোকে ধরতো। ওইটা কিছুতেই ছাড়ত না। ওদের নরম ডানা দুটোর উপর ছিল তনুর। মাঝে মাঝে জোশ হয় ওদের ডানা দুটোর উপর। ইস্ মানুষের কেন এমন ডানা নেই ভগবান? ডানা আছে বলেই কি ওরা মজার পৃথিবীতে তনু যে দারুণ বোকা, কোনো কিছুতেই বুঝাতে পারত না তখন। মাকে ব্যাথা দিয়ে কি ভুলে যাওয়া চলে? চলে আয়। ডানা থাকলে কুমড়ো কি কম মজা হতো? তবেই না চলে গেছে ওই বাড়ি ছেড়ে। কিন্তু কোথায় গেছে? বাগান পেরিয়ে মাঠে, মাঠ পেরিয়ে নদী, কাশবন মেঘের দেশে, নাকি পাহাড় চূড়োয়? ভাবতে পারছে না বেশি। মন কেমন করছে মায়ের জন্য। মাকে ঘিরে কোথাও যে এখনও যেতে ইচ্ছে করে না তনুর। এই মেয়েটাও~ মেয়েটা বাউরিপাড়া পেরুতেই~ পেরুতেই তাদের একটা ছেলে পিছু ডাকল তনুকে। তনু ঘুরে দাঁড়াল, গুলতি হাতে একটা ছেলে। কি জানি কেন হা করে চেয়ে আছে ওর দিকে। কাদের ছেলে? কোথা থেকে এসেছে কে জানে। গায়ে জামা প্যান্ট খুলতে গিয়ে একটু অন্যরকম মনে হয়। চোখ দুটোও ভারী মিষ্টি। বয়স চৌদ্দ হবে বুঝতে পেরেই তনু একটা ভারিক্কি মেজাজে বলল, আমাকে বলছ? ছেলেটা একটা সাহ~ সাহস করে একটু এগিয়ে এলো। বলল, জান আমার বাবা নেই। হু হা করে রইল শুনে, ঠিক বুঝতে পারল না কথাটা। তোমার বাবা আছেন? একটু থেমেই ছেলেটা আবার বলল, আমিও না একটা কাঠবিড়ালির বাবাকে যেই ইচ্ছা মার দিয়েছি, বাসায় গিয়ে নিশ্চয়ই মরে যাবে। এই যে তার হাতে~ হাতে কি? কেন এই ছাগলছানাকে কেন এই ছাগল ছানাটাকে? না মের না, মারতে নেই। কেন? ওর মা আছে না! ও আবার উড়ার জন্য আগে একটু নরম হয়ে করে বললে পাখিকে কেউ~ কেউ মারে। তোমার মায়ের কষ্ট হবে না বুঝি? দুষ্টু ছেলেটা এবার এসে গেলো। তারপর গুলতিটা তনুর সামনে ফেলে দিয়ে বলল, ঠিক আছে। গুলতিটা তাহলে ফেলেই দিলাম। আর কাউকে মারব এ না। তনু এবার হেসে উঠল হু হু করে। তারপর ছেলেটা বলল, তুমি তো বেশ লক্ষ্মী। কি নাম তোমার?

জান, মায়ের সঙ্গে আমার, এখন মা আমাকেই ভালোবাসে। ওহ্ তাই বুঝি? তনুর কেন জানি খুব আদর করতেই ইচ্ছে করছিল ছেলেটাকে। আমার মামার কেমন পাকা বাড়ি, তোমাদের গাঁয়ে আর কারো নেই কেন? সব কেমন মাটির বাড়ি। উহ আমার একদম ভালো লাগে না। ছেলেটা যেন একটু দম নেয়, তারপর আবার বলে জান, মা বলেছেন, মাটির বাড়িতে সাপ থাকে। সাপকে তোমার ভয় করে না? করে বৈকি, ভীষণ ভয় করে আমার। চট করে ছেলেটা একটু সুযোগ পেয়েই গুলতিটা তুলে নেয় হাতে। তারপর তনুর চোখে চোখ রেখে বলে, তাহলে এই গুলতিটা তোমার কাছে বরং রেখে দাও। সাপ দেখলেই এই খট্ খটাস তনু গুলতিটা হাতে নিয়ে বলল, এখন চল। ওই একটু বরং বসি। গল্প করব দুজনে কেমন? গল্প? ছেলেটা যেন কেমন অবাক হয়ে গেল।

শুনে যেন আকাশ থেকে পড়ল এবার। বলল, তাহলে? তাহলে আর কি? আজ শুনবো তোমার গল্প। কাল আমার গল্প আমার। ছেলেটা আর না হেসে থাকতে পারল না তনুর কথা শুনে। হি হি করে হেসে একবারে গড়িয়ে পড়ল ছেলেটা। তারপর হাসতে হাসতে বলল, তুমি দারুণ মজার কথা বলেছ। দারুণ! কেন? অমন করে হাসছ কেন? বারে, হাসব না? তুমি কি না বললে, আজ শুনবে আমার গল্প? ইস্ শুনবোই তো। কেন, তোমার বুঝি কোনো গল্প নেই? আমার গল্প! ছেলেটা এবার যেন কেমন লক্ষ্মী হয়ে এসে বলল, তোমার সামনের আকাশ সামনাসামনি। তারপর একটু উদাস গলায় বলল, জান ওই দত্তরা না আমার সত্যিকারের মামা নয়। ওরা আমাদের কেউ নয়। মা বলেছে, কেউ নয় আমাদের। আমরা বেলেঘাটায় ভাড়া থাকতাম।

সেখানেই পড়বি, আমি তোর মামা হই। ছেলেটার চোখ~ দু চোখে একবার তাকিয়েই মাটিতে চোখ নামিয়ে নিল তনু। ডগা থেকে কাক উড়তে লাগল। নিজের মনে। আর কিছু জিজ্ঞেস করতে সাহস হয় না ছেলেটাকে। সে আবার নিজেই বলল, জান আমার মাকে সারাদিন সারারাত ঝিঁয়ের কাজ করতে হয় ওদের বাড়িতে। তাই সবাই আমাকে দেখেই ফিসফিস করে কি সব বলে। কেউ খেলতে নেয় না। খেতেও ডাকে না। তুমি আমাকে ভালোবাসবে তো? বলো বলো। তুমি ভালোবাসবে কিনা বলো? বলতে বলতে শুভ হাত ছেড়ে মুখ বুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে ছেলেটা। তনু কি করবে বুঝতে পারে না। ওর চোখ দুটো ঝাঁপসা হয়ে আসছে তবু একটু সহজ হয়ে বলে আরে বোকা ছেলে কোথাকার। কাঁদছ কেন? চল বাড়ি চল। তবু কান্না থামে না ছেলেটার। তনু আর কিছু বলে না। হঠাৎ দু হাতে ধরে ছেলেটিকে। ধমক দিয়ে বলে চল বলছি, বাড়ি চল। সন্ধ্যে হয়ে আসছে না। দেখছিস না! চলতে চলতে অনেকক্ষণ আর কেউ কথা বলে না কারো সঙ্গে। বাড়ির কাছাকাছি এসে শুভই বলল, ওই যে দেখছো বাতাবি লেবুর গাছে প্রায় বাস ঘরের ছাওয়ার উপর মাটির ঘর, এটা আমাদের বাড়ি। যখন খুশি চলে এসো। বাড়ির দিকে হাত উাঠয়ে দিয়ে। হঠাৎ তনু হাসি ছড়িয়ে বলে ওঠল, ওমা দেখো আসল কথাটাই তো জানা হয়নি তো এখনো। ছেলেটা যেন কাচুমাচু করে দাঁড়িয়ে পড়ল এবার। তনু বলল, তোমার নামটা বললে না? আমার নাম টুটু। টুক বাহ্! বেশ মিষ্টি নামতো। তনু এক কেন ভেবে বললে? আজ হ্যাঁ, আমার ক্ষতি হলো। শিক্ষা প্রবন্ধ অত্তাদর্শক কারণ এটি শিক্ষার্থীদের শিক্ষা শব্দটি আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে শিক্ষা প্রত্যেকের জীবনের জন্য একটি অপরিহার্য হাতিয়ার শিক্ষার মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস সম্পাদন করতে পারেন যদিও নতুন দক্ষতা শেখা এবং বর্তমান অর্থনীতিতে শিক্ষিত হওয়া challenging হতে পারে আমাদের সকলকে অবশ্যই এই সুযোগটি উভয়ের হাতে নিতে হবে এবং বুঝতে হবে এটি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে শিক্ষা সবার জন্য আবশ্যক বেশিরভাগ লোকেরা যারা college এ যাই তারা তা করেছে কারণ তারা তাদের জীবন এবং তাদের চারপাশের বিশ্ব পরিবর্তন করতে চাই শিক্ষা হত্যাবশ্যক কারণ এটি আমাদের বাড়াতে উৎকর্ষ সাধন করতে এবং আমাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করে শিক্ষার উপর একটি ছোট্ট প্রবন্ধক শিশুদের জন্য একটি শায়ক হাতিয়ার আজকের অর্থনীতিতে সাফল্যের জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাকে সফল হওয়ার দক্ষতায় প্রদান করেনা এটি আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেও সাহায্য করে দৃঢ় কর্ম নৈতিকতা ও দৃঢ় নৈতিক মূল্যবোধ school এ শেখানো হয় ছাত্ররা school এ তাদের কাজ assignment গুলি সহযোগিতার সাথে করে তাই তারা শিখেছে কিভাবে উন্নতির সাথে যোগাযোগ করতে হবে শিক্ষা হল আপনার জীবনের যেকোনো কিছু পরিবর্তন করার দ্রুততম উপায় এটি degree আপনাকে আপনার জীবনে স্থিতিশীলতা দেয় এবং আরো ভালো career এর সুযোগের জন্য আপনার সম্ভাবনা বাড়ায় তো তদোপরি শিক্ষা এমন সুবিধাও দেয় তার degree অর্জনের বাইরে যাই শিক্ষা আপনাকে আপনার জীবনে সুখ আর্থি স্থিতিশীলতা এবং আরো পরিপূর্ণতা খুঁজে পেতে সাহায্য করতে পারে শিক্ষা আজ আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি শিক্ষা ব্যাতিত আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে সমর্থন করতে পারিনা জীবনে সাফল্য নির্ধারণের জন্য শিক্ষা একটি অপরিহার্য বিশাল হিসেবে প্রমাণিত হয়েছে

গবেষণা পরিচালিত হয় শিক্ষার উপর প্রবন্ধলেখা বাচ্চাদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে update রাখে আমাদের

শিক্ষা বিশ্ব পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ারযারা শিক্ষিত তারা নিজের জন্য তাদের পরিবাসের সদস্যদের এবং তাদের আশেপাশের লোকদের জন্য উন্নত জীবন তৈরি করতে পারে শিক্ষার অনেক সুখ-সুবিধা এবং প্রভাব রয়েছে এবং এটি ব্যক্তিদের শক্তিশালী smart এবং আরো আত্মবিশ্বাসী করে তোলে শিক্ষা নতুন জিনিস সম্পর্কে শেখার অনেক সুযোগ প্রদান করে যা লোকেদের আকর্ষণীয় বা মূল্যবান হতে পারে school গুলি গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদের শেখায় কিভাবে শিখতে হয় তারা আমাদের নৈতিক মূল্যবোধ শেখায় এবং কিভাবে আচরণ করতে হয় তা শেখায় তারা আমাদের বাইরের বিশ্বের জন্য প্রস্তুত করতে সাহায্য করে এবং আমাদের ভবিষ্যতের সাফল্য তাদের উপর নির্ভর করে মেনশন ম্যান্ডেলা চতুর্থই বলে ছিলেন শিক্ষা হলো বিশ্বকে পরিবর্তন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র শিক্ষা একজন ব্যক্তির দিক আসে এবং তাকে

সামাজিক কুফল দমনের সহায়তা করে এবং সাময়িক ভাবে সমাজও জাতির উন্নয়নে অবদান রাখে শিক্ষা প্রকৃতির রহস্য উদঘাটনে সাহায্য করে এতেই আমাদের সমাজের কাজ বুঝতে এবং উন্নত করতে সক্ষম করে। এটি একটি উন্নত জীবনের জন্য শর্ত তৈরি করে শিক্ষা সমাজের ঘটতে থাকা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই ক্ষমতা বের করে প্রত্যেক ব্যক্তির শিক্ষার অধিকার রয়েছে শিক্ষা একটি উল্লেখযোগ্য হাতিয়ার যা জ্ঞান দক্ষতা কৌশল তত্ত্বাবধান করে এবং মানুষকে তাদের পরিবার সমাজ ও জাতির প্রতি তাদের অধিকারও কর্তব্য জানতে সক্ষম করে আপনি আমাদের চারপাশের বিশ্ব দেখতে আপনার সৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারে এটি জীবন সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করে শিক্ষা আপনার সৃজনশীলতা বাড়াতে নতুন জিনিস অন্বেষণ করার ক্ষমতা তৈরি করে আপনার সৃজনশীলতা জাতির উন্নয়নের একটি হাতিয়ার মানুষ এখনো বুঝতে পারে না যে শিক্ষা এবং শিক্ষিত হওয়া আমাদের জীবন ও সমাজের কি ভূমিকা পালন করে তাই শিক্ষা সম্পর্কে মানুষ কে সচেতন করা এবং তাদের প্রবেসাধি কারের জন্য কাজ করার আগে শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বোঝা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে রয়েছে প্রধানত শিক্ষার পদ্ধতি যা তথ্য এবং আধুনিক পদ্ধতি গুলি অন্তর্ভুক্ত। করে যা বিষয়গুলির ব্যবহারিক সাস্থবায়ন অন্তর্ভুক্ত করে school গুলিতে শিক্ষাকে চারটি পর্যায় শ্রেণীবদ্ধ করা যায় এবং প্রতিটি স্তর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভগৎ সিং সম্পর্কে এ কিছু বলুন। আজও ভগৎ সিং এর নাম শুনলে আমাদের রক্তে ফুটে উঠে ব্যাসি স্বাধীনতার জন্য তিনি যে ভাবে স~সর্বস্ব উৎসর্গ করেছেন তা আহ্বান খুঁজে পাওয়া কঠিন ইতিহাস বাদিরা তাকে শহীদ আজম বলে সম্মানিত করেছেন তাদের জীবন এমন এক আলোর স্তম্ভ যা আমাদেরকে ত্যাগের পথে পথ দেখাবে শতাব্দী পর শতাব্দী। তিনি দেশের স্বাধীনতার জন্য সহিংশতা অবলম্বন করতে ভয় পেতেন না। তিনি দৃঢ় ভাবে বিশ্বাস করতেন যে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম প্রয়োজন ভগৎ সিং কখন এবং কোথায় জন্ম গ্রহণ করেন? সর্দার ভগৎ সিং সতেরো সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর ঊনিশোসাত সালে পাঞ্জাবের বঙ্গ নামক একটি গ্রামে একটি বিপ্লবী পরিবারে জন্মগ্রহণ করেন ভগৎ সিংএর পরিবার সম্পর্কে বলুন? তার পিতার নাম কৃষাণ সিং তার বাবা ও চাচা ছিলেন বিখ্যাত বিপ্লবী যেদিন তিনি জন্মগ্রহণ করেন ভগৎ সিং এর চাচা অজিত সিং মান্দালয় জেল থেকে মুক্তি পান এবং তার বাবা নেপাল থেকে দেশে ফিরে আসে ভগৎ সিং কি ভাবে তার নাম ভগৎ সিং পেলেন? যেদিন তিনি জন্মগ্রহণ করেন ভগৎ সিং এর চাচা অজিত সিং মান্দালয় জেল থেকে মুক্তি পান তার এবং তার বাবা নেপাল থেকে দেশে ফিরে আসেন

ভগৎ সিং কেন বাড়ি থেকে পালিয়ে ছিলেন পালিয়ে গেছিলেন? শৈশবে বন্ধুক এবং তলোয়ার ছিল তার প্রিয় খেলনা খুব অল্প বয়সে বিপ্লবী আন্দোলনে যোগ দেন লাহোরী লাহোরে decco এছাড়াও school এ matriculation করার পর আপনি decco এছাড়ও college প্রবেশ সেখানে তিনি সুখদেব ও ভগবতী চরণের মতো বিপ্লবীদের যুক্তে~এ সঙ্গে যুক্ত হন তবে সকলেই রাজনীতি ও অর্থনীতিতে খুব আগ্রহী ছিলেন ভগৎ সিং এ ভগৎ সিং কেন বাড়ি থেকে পালিয়ে গেছিলেন? সর্দার ভগৎ সিং তখনও college অধ্যায়ন করছিলেন যখন তার পরিবার তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা এই বন্ধনে পড়তে বই তা প্রস্তুত ছিল না তখন পরিবারের সদস্যরা বিরোধিতার তুয়াক্কা না করে ঘর ছেড়ে পালিয়ে যাই কানপুরের ছাত্রীর সঙ্গে থাকতেই গণেশ শঙ্কর প্রতাপের সম্পাদনাই শুরু করেন কে ভগৎ সিং কে বিপ্লবী জীবন গ্রহণে অনুপ্রাণিত করে ছিলেন প্রতাপের কাজ করা হয় এবং কানপুরে তা থাকাকালীন up